এছাড়াও দোকানটিতে অনেক রকমের মিষ্টি আমি দেখতে পাচ্ছি। এছাড়াও আইসক্রিম রাখা দেখতে পাচ্ছি এবং আরো কয়েকটা জিনিস রাখা আছে এবং সেখানে একটি মহিলা দাঁড়িয়ে আছে।

এবং এই ফাঁকা জায়গাটির পাশে আমি একটি অনেক বড় বাড়ি দেখতে পাচ্ছি বাড়িগুলির আশেপাশে কিছু বড় বড় গাছপালাও সেখানে দেখতে পাওয়া যাচ্ছে।